হম হম হম মানে জিনিসটা যাতে ধর একদম মানে প্রাকৃতিক হিসেবেই হয়। ধর কোনো কীটনাশক বা ধর ভুলভাল জিনিস use করবো না যাতে ধর গাছটা মানে ক্ষতি হয়। এবার সেই ফল খেয়ে ধর মানুষেরও ক্ষতি হবে। তখন ধর মানে ধর suppose বলছি কিছু বিক্রি না করি ধর আমরাও যদি খাই তো ধর আমারও তো ক্ষতি হবে জিনিসটার উপরে। কি করে হয় না হয় কোনোদিন দেখিনি। হ্যাঁ আমি জানি তো মানে আমি মানে আমি করেছি বলবো না তবে আহ দেখেছি হ্যাঁ করেছি করেছি বললেও হবে কারণ বড়োরা যখন লাগতো আলু তখন আমাকে বলতো যে একটু আলু লাগিয়ে দিবি আয় তারপরে একটু মানে যখন মানে কি ভাবে লাগাতে হয় ওই কি মানে প্রথমে জমিটাকে ভালোভাবে চাষ করলো তো চাষ করে হয়তো একটু মানে কি বলবো প্রত্যেক জিনিসটা কর~করতে যেমন আমি কথায় বললাম যে একটা যদি গাছ লাগাই তো কম সে কম চার থেকে পাঁচ ফুট করে ছাড়া ছাড়া লাগাতে হবে সেরকম ধরো ই করলো মানে একটু ঘর করে নিলো। এভাবে একটা খোপে খোপে আলু দিয়ে দিলো। তারপরে তখন মাটি দিয়ে দিলো ওর উপরে। দিয়ে কিছু দিন পর বাতিয়ে দিলো। বাতিয়ে দেওয়ার পরে যখন আবার একটু মানে হলো তখন তাকে পুঁততে হবে। মানে জোড়া মাটি দিয়ে এইভাবে চাষ করা হয়। তারপরে তখন একদিন কে এ কল হবে মানে নিচে যেন

নিয়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে ছোট ছোট ছোট ছোট আলু গুলো মানে আলুই পোঁতে, ঠিকাছে এবার আমিতো ধর আমি মানে একটা বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে, ভাই এটা আলু কেন পুতছ তো এখন থেকে আলু তৈরী করবে একটা আলু থেকে কি একটা আলু হয় বলছে না। একটা আলু পুঁতে দিল এবার সে সেই আলু থেকে ধর কি বলবো ছোট ছোট ছোট ছোট মানে একটু কিছু বার হয় নি সেখান থেকে ধর তিন চারটে করে আলু তৈরী হয়। ঠিকাছে এবার সেই আলুগুলো থাকে এইবার সেগুলোকে মানে মাটির তলে থাকবে যদি বলছে যে নিম্ন পরিমানে বৃষ্টি হয় তাহলে আলুর ফলন টা বেশি হবে। but যদি খুবই বৃষ্টি হয় তাহলে বলছে জলে নাকি আলুগুলো পচে যাবে। হ্যাঁ নিয়ে মানে গোটাটাই মানে নষ্ট হয়ে যাবে। আর তারপর বলছে আলুগুলো আবার মাটির তল থেকেই তোলে, ঠিকাছে ধুয়ে ধায়ে মানে stock এ এখন ধর আলুর stock করে রাখতে গেলে ধর বলছে যে, চুন না কি দিতে হয়। চুন দিয়ে রাখলে নাকি আলু ঠিক ঠাক থাকে। হম এগুলো অনেক কিছুই আমারও জানা আছে। কারণ আমি বললাম না যে চাষ করেছি তুমি হয়তো যেটা বললে আরেকটা কথা আছে এখানে। তোমার আলু মানে কি বলতো আলু যখন লাগাবে না তখন ধরো হয়তো তার গায়ে যদি মাটি ঠিকঠাক না দেওয়া হয় হ্যাঁ তবে আলুটা একটু মানে কি বলতো তার colour টা একটু নীল হয়ে যায় মানে আলু তো সাদা হয় এরকম সেহেতু যদি আল মানে মাটিটা যদি বেশ ভালোভাবে না দেওয়া হয়, তাহলে গা টা একটু নীল হয়ে যায়। এটাও শুনেছি বা দেখেছি আমার চোখে। আর যেটা বললে যে আলু লাগায় তোমার ছোট হ্যাঁ ওটা ঠিকই বলেছো। তাকে বলছে বীজ ছোট ছোট বীজ ওগুলোকে লাগায় ওখান থেকে তখন তোমার আরো কিছু অনেক ফোড়া বেরিয়ে তখন গাছ হয় তারপর তখন আলু হয়, বুঝলা হ্যাঁ but আহ আমি এটা শুনিনি যে আলু নীল হয় যায়। but আলু দেখিও নি এমনি নীল type এর ঠিকাছে? কারণ ধর হয়তো চাষীরা ওই আলুগুলোকে দেয় না ওই আলুগুলোকে হয়তো মানে ফেলে দেয় বা আহ কোনোকিছু করে দেয়।

cancer হয় বলতে গেলে মানে এটা কি মানে আলুটা তো এবার তো এবার হয়তো তার আহ যে আলুটা হয়ে গেছে নিয়ে সেটার হয়তো কিছু নিশ্চই কিছু পাওয়া যায়নি। বা কিছু সবকিছু পায়নি ভালোভাবে সার হোক বা জোড়া মাটি বা সেরমভাবে কিছু পায়নি বলে জিনিসটা এরম হয়ে গেছে। আর হ্যাঁ এটা ঠিক বলেছে যে, সেটা খেলে problem টা আসবে অবশ্যই মানে ধর হয়তো আহ তুমি একটা জিনিস ভালো খাচ্ছো। এবার আমি কথায় বলছি যেমন ধরো, এবার টমেটো ঠিকাছে টমেটো ধরো কিছু একটু হয় তাহলে কি হয় বলতো পচে যায়। এবার যদি ওই জিনিসটাকে আমরা খাই তাহলে তো problem আসবেই তাইনা হম হম হম but হ্যাঁ but আহ কি বলতো হ্যাঁ টমেটো তো ধর পচে যায়। আর টমেটো বেশিদিন থেকেও না ঠিকাছে আর আলুর ব্যাপারটা দেখ ভাই একটা আলু যদি একদিন এক জায়গায় থাকে না তো সেটা আবার কি বলতো সবকে মানে পচিয়ে দেয় তো সেই আলু গুলোকেও ধর change করতে হয় যদি একটা খারাপ আলু থাকে। সেটাই সেটাই একদম যদি একটা বস্তার ভিতরে একটা মানে আলু যদি মানে কি এক বস্তা যদি আলু থাকে এবার যেহেতু ঐখানে যদি একটা আলুও পচা থাকে না তো ব্যাস সবকেই দিয়ে দেবে। বুঝতেই পারছো

ওটা আমি বুঝতে পাই but আহ পচা আলু কিন্তু খুবই গন্ধ। মানে ধর চামতিবাগানে যেহেতু চাষ হয়, আর আলুর গাছ আছে যেহেতু অনেক ঠিকাছে যেহেতু আলু গাছ দেখেছি but আলু গাছ প্রথমে চিনতাম না যে, কেমন দেখতে হয় বা কিছু বা এখনো ধর যদি আমাকে যদি কেউ দেখিয়ে দেয় আমি ধর বুঝতে পারবো না কারণ ধর উম অত আমি চাষ বাসের দিকে মানে অতটা মানে আমার কি বলবো ন্যাক নেই বা আহ ধর কোনো জ্ঞান নেই ঠিকাছে? সেহেতু আমি জানিনা but ধর কেমন আমি সেদিন মানে গেছি একটা গ্রামে, ঠিকাছে তো একটা দাদা আছে আমাকে ও বলছে আহ যে দেখো এটা রসুন গাছ। এবার গন্ধ উঠছে রসুনের ঠিকাছে but পুরো পিঁয়াজ গাছ। পিঁয়াজ সেই পিঁয়াজ শাক হয় না পিঁয়াজ শাকের মতন দেখতে পুরোপুরি। তা আমি বলছি যে, এটা রসুন গাছ না এটা পিঁয়াজগাছ বলছে না এটা রসুনগাছ। নিয়ে সেই দাদাকে বলছি যে হতেই পারে না। পুরো দেখো পিঁয়াজের শাকের মতনই দেখতে আর পিঁয়াজ শাকের মতন মানে same to same পিঁয়াজ। বলছে না পাশে যেটা লাগানো রয়েছে ওটা পিঁয়াজ শাক বলছে পিঁয়াজ শাকের মানে কলিটা একটু মোটা হয় আর এটা একটু পাতলা হয়। তো আমি বললাম যে দেখি নিয়ে বললো তুমি এক কাজ করো তুমি একটু ভেঙে দেখো। তো আমি আবার ওখান থেকে ভেঙে দেখলাম তো দেখলাম যে না হ্যাঁ পুরো রসুনের মতন গন্ধ উঠছে। আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে বাপরে বাপ্ মানে same same দেখতে হয়। তাহলে বোঝে কি করে মানুষ একদম একদম ঠিকই বলেছো পিঁয়াজ গাছ আর পিঁয়াজ আর তোমার রসুন গাছ প্রায় একদম প্রায় একদম। মানে কি জানতো কেউ বললে বিশ্বাস করবে না পিঁয়াজ গাছ বা রসুন গাছ এতটাই মানে ভালো তোমার পিঁয়াজ তো পাবা পাবা তোমার যে তোমার পাতাটা হয় না পিঁয়াজ বা রসুনের সেটা কিন্তু তোমার রান্না করে খাওয়া যেত তো এটা শুনেছ

ভেজে বা ধর ধর বা ধর সর্ষে দিয়ে বল মানে super super রান্না করে আমার দিদা। মানে আমি যখনই মামার বাড়ি যাই তখনই আমি বাজার থেকে গিয়ে পিঁয়াজ কলি এনে দি আর দিদা রান্না করে দেয়। আমি কি বলছিলাম বলছিলাম যে ওটা কোনো অসুবিধা হবে না যে, বললাম বাগানে আমরা বাগান করবো আহ তো যেটা বললাম যে সার এসব কিছু problem হবে না। কারণ আমার সবকিছু জানা আছে।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 ঠিকাছে তাহলে তুই একটু আমি তাহলে এখন রাখছি। তাহলে আমি মামাকে ফোন করছি, মামাকে ফোন করে আমি তাহলে জিজ্ঞেস করে তারপর তোকে আমি ফোন করছি, ঠিকাছে ভাই ঠিকাছে ঠিকাছে করবা কিন্তু ফোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকাছে।

সাধারণত শিলা বলতে আমরা কঠিন পাথরকেই বুঝি কিন্তু ভূবিজ্ঞানে শিলা বলতে নুড়ি বালি কাঁকর কাদা প্রভৃতিকেই বোঝায়। তবে শিলার ধারা, ধারনাকে পরিবর্তন এসেছে। বর্তমানে শিলা বলতে বোঝায় এক বা একাধিক খনিজ উপাদানের সমন্বয়ে গঠিত দৃঢ় সঙ্গবদ্ধ বস্তু যা দিয়ে ভূত্বক গঠিত। শিলা এক বা একাধিক খনিজ সমন্বয়ে গঠিত হতে পারে। শিলা গঠন ও উপাদানের পার্থক্যের উপর বিভিন্ন ভূমি রূপের প্রকৃতি নির্ভর করে। ভূবিজ্ঞানী তা বলেছেন আহ ডেভিস বলেছেন ভূমিরূপ বিবর্তনে শিলার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেছে। পৃথিবীর বয়স নির্ধারণে ও শিলা অভ্যন্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বলা হয় এই প্রসঙ্গে ও এর প্রণিধান যোগ্য মন্তব্য ভূত্বকীয় শিলাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় যেমন উৎপত্তি অনুসারে শিলার শ্রেণী। উৎপত্তি অনুসারে অর্থাৎ শিলার গঠন প্রক্রিয়া অনুসারে শিলাকে প্রধান তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। আগ্নেয় শিলা পাললিক শিলা, রূপান্তরিত, আগ্নেয় শিলা আগ্নেয় শিলা অগ্নি বা উত্তাপের ফলে সৃষ্টি হয় ইংরেজ শব্দে অর্থ অগ্নি আহ দুধ গরম অবস্থা থেকে ঠান্ডা হলে যেরূপ তার ওপর স্বর পরে তেমনি অত্যন্ত অত্যন্ত উষ্ণ পৃথিবীর, পৃথিবীর ও তাপ বিকিরণের ফলে দুধে স্বরের মতো পৃথিবী পৃষ্ঠে শিলার সৃষ্টি হয় উত্তপ্ত পদার্থ থেকে এই শিলার সৃষ্টি হয় বলেই এর নাম আগ্নেয় শিলা। তাই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বা আধ শিলাও বলা হয়। পৃথিবী পৃষ্ঠে প্রায় চল্লিশ শতাংশ শিলা আগ্নেয় শিলা দ্বারা গঠিত আগ্নেয় শিলার বৈশিষ্ট্য আগ্নেয় শিলার প্রধান বৈশিষ্ট গুলি হলো সাধারণত ভূত্বক থেকে পঞ্চাশ থেকে একশো কিমি গভীরে প্রচন্ড চাপ ও তাপে গুরুমণ্ডল গোলে গিয়ে ম্যাগমার জন্ম হয়। এই ম্যাগমা ফাটল বা অগ্নুৎপাতের ফলে বাইরে বেরিয়ে এসে আগ্নেয় শিলায় সৃষ্টি হয়।

যে ম্যাগমা উপর দিকে উঠিত হয় তাকে বলা হয়। আগ্নেয় শিলা এতই শক্ত ও কঠিন যে এর মধ্যে কখনো জল প্রবেশ করতে পারে না। এমন কি দারণ সমৃদ্ধ শিলাতেও জল সহজে প্রবেশ করতে পারে না। উত্তপ্ত তরল অবস্থা থেকে শীতল হয়ে কঠিন অবস্থায় আসার ফলে নিঃশেষিত যেমন কেলাস আর সৃষ্টি হয় আগ্নেয় শিলাতে সে ভাবে কেলাস সৃষ্টি হয়। যে লাভা যত তাড়াতাড়ি শীতল হয় তার কেলাস গুলি তত ছোটো এবং সে লাভা যত ধীরে ধীরে শীতল হয় তার কেলাস গুলি বড়ো বড়ো হয় এই জন্য নিঃসারী শিলায় কেলাস গুলি ছোটো এবং পাদলিক শিলায় কেলাস গুলি বড়ো হয়। এই কেলাস গুলি বিভিন্ন আকারের ও বিভিন্ন আকৃতির হয় তবে গোলাকার হয় না আগ্নেয় শিলা উত্তপ্ত তরল অবস্থা থেকে শীতল হয়ে কঠিন অবস্থায় আসে এবং এক সঙ্গে জমাট বেঁধে, বাঁধে ফলে আগ্নেয় শিলার আগ্নেয় শিলায় কোনো স্তর দেখা যায় না। তাই আগ্নেয় শিলাকে স্তরীভূত শিলা বলে। তবে একই লাভা প্রবাহ হলে কতগুলি লাভা স্তর সৃষ্টি হতে পারে? পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে উপযুগে বারংবার লাভা প্রবাহের ফলে লাভা স্তর সৃষ্টি হয়েছে। মহা, মহা মালভূমির মধ্যে এই লাভা স্বরের আহ সুন্দর নিদর্শন দেখা যায় আগ্নেয় শিলার মধ্যে সহজে জল প্রবেশ করতে পারে না। পারলেও শিলা জলের সংস্পর্শে এলে দ্রুত অবকৃত ও ক্ষয়ীভূত হয়। বৃহৎ দ্বারা যুক্ত আগ্নেয় শিলা যান্ত্রিক আবহবিকারের দ্বারা সহজে ভেঙে পরে। কোনো আগ্নেয় শিলায় কোন জীবাশ্ম দেখা যায় না। এর কারণ হলো পৃথিবী সৃষ্টির আদিতে যখন ম্যাগমা শীতল তো জমাট বেঁধে, বাঁধে তখন পৃথিবীর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। আবার জীবাশ্ম থাকলে তা প্রচন্ড তাপ ও শিলা স্তরের চাপে গোলে যায়। আগ্নেও শিলার উর্ধে দারণের পরিমান বৃদ্ধি পায় ম্যাগমা দ্রুত শীতলই করণ ও সংকোচন যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য সৃষ্টি আহ সৃষ্টির কারণে দারুন সৃষ্টি হয়। আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। উৎপত্তি বা অবস্থান রাসায়নিক গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুটি ভাগে ভাগ করা যায়। উৎপত্তি স্থান বা অবস্থানের ভিত্তিতে ভিত্তির শ্রেণী, শ্রেণী বিভাগ। উৎপত্তি স্থান অনুসারে আগ্নেয় শিলাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন নিঃসারী আগ্নেয় শিলা, অগ্নুৎপাতের অগ্নুৎপাত এর ফলে ভূগর্ভের উত্তপ্ত আঠালো ও গ্যাস মিশ্রিত গলিত পদার্থ ম্যাগমা ভুপৃষ্ঠে বেরিয়ে আসে। গ্যাস নির্গত হলে ম্যাগমা লাভার পরিণত হয় এই লাভা পরে শীতল ও ঠান্ডা হয়ে জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে আগ্নেয় শিলা ও নিঃসারী আগ্নেয় শিলা বলে। এরা এরা দ্রুত শীতল হওয়ায় এদের গঠন সুক্ষ প্রকৃতির হয় basalt obsidian ও antacid নিঃসারী আগ্নেয় শিলার নিদর্শন।

pyroclastic পদার্থ বাইরে বেরিয়ে আসে। শান্ত শ্রেণী ভূগর্ভে ম্যাগমা যখন ভূত্বকের কোনো ফাটল বরাবর ধীরে ধীরে লাভা রূপে বেরিয়ে আসে তখন তাকে শান্ত নিঃসারী শ্রেণীর উম আগ্নেয় শিলা বলে। সাধারণত তরল জাতীয় লাভা লাভা আহ যা যা low flow নামে পরিচিত। বেরিয়ে, বেরিয়ে লাভা সমভূমি ও লাভা মালভূমির সৃষ্টি করে এই জাতীয় লাভা প্রবাহে কতগুলি স্তর সৃষ্টি হয়েছে। পৃথিবীর অনেক দেশে ব্যাসেল প্রবাহের নিদর্শন দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ও

ভারতে সাত হাজার আহ সাত হাজার বর্গ কিমি ভূমি বা লাভা ছড়িয়ে পরে। মহা আহ মালভূমিতে খুব সুন্দর স্তরে দেখা যায়। উদবেধী আগ্নেয় শিলা অগ্নুৎপাত হলেও অনেক ক্ষেত্রে সব ম্যাগমা ভুপৃষ্ঠে ফিরে আসতে পারে না। ভূগর্ভের মধ্যেই থেকে যায় এবং সেখানেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে শিলায় পরিণত হয়। এভাবে সৃষ্ট অগ্নিয় শিলাকে উদবেধী অগ্নিয় শিলা বলে। উদবেধী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় পাতালিক আগ্নেয় শিলা উপপাতলিক আগ্নেয় শিলা যে সকল উদবেধী আগ্নেয় শিলা ভূগভীরে অত্যান্ত গভীরে সৃষ্টিয়তাকে পাতালিক আগ্নেয় শিলা বা গ্রিক পুরানে পাতালের দেবতা প্লুটোর নামে প্লুটোনিক আগ্নেয় শিলা বলে। এই শিলা এই শিলা অনেক ধীরে ধীরে তাপ বিকিরণ করে করে শীতল ও কঠিন হয়। তাই এই শিলা প্রকৃতির হয় গ্রানাইট গাব্ব পাতালিক আগ্নেয় শিলার নিদর্শন। উপপাতালিক আগ্নেয় শিলা যে উদবেধী শিলা ভূগর্ভে আহ অত্যন্ত গভীরে সৃষ্টি হয়। এবং সৃষ্টি হয় এবং মধ্যম গভীরে অত্যন্ত গভীরে সৃষ্টি না হয়ে মধ্যম গভীরে সৃষ্টি হয় তাকে উপপাতালিক আগ্নেয় শিলা বলে। এই শিলা ভুপৃষ্ঠের সামান্য নিচে অবস্থান করে বলে দূত শীতল ও কঠিন হয় তাই এই শিলার গঠন মাঝারি প্রকৃতির হয় প্রভৃতি এই শিলার নিদর্শন ভূপৃষ্ঠের ওপরের অংশ ক্ষয়প্রাপ্ত হলে তবে উদবেধী শিলা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়। অবস্থান আকৃতি আয়তন ও গঠন প্রকৃতি বিচারে আগ্নেয় উৎবেগকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন ব্যাথলিথ আহ প্রভৃতি। উপরের আলোচনা থেকে আমরা উদবেধীয় নিঃসারী শিলার পার্থক্য করে নিতে পারি। প্রথমত উদবেধী আগ্নেয় শিলা ভূগর্ভের বিভিন্ন ফাটল ফাটলে জমাট বেঁধে সৃষ্টি হয়। পক্ষান্তরে ভূগর্ভে ম্যাগমা ভুপৃষ্টে লাভা রূপে বেরিয়ে জমাট বেঁধে নিঃসারী শিলার সৃষ্টি হয়। দ্বিতীয়ত ভুপৃষ্ঠের অনেক গভীরে লাভা ধীরে ধীরে শীতল হয়ে উদবেধী শিলায় কোনার গঠন স্থুল প্রকৃতির হয় আবার ভূ উম ভুপৃষ্ঠের বাইরে লাভা দূত শীতল হয়ে নিঃসারী শিলার কোনার গঠন সুক্ষ প্রকৃতির হয়। তৃতীয়ত উদবেধী আগ্নেয় শিলা ভূত্বকের নিচে আহ ইত্যাদি ভূমি রূপের সৃষ্টি করে পক্ষান্তরে নিঃসারী আগ্নেয় শিলা ভুপৃষ্ঠের ওপরে লাভা প্রবাহ লাভা সমভূমি এবং লাভা মালভূমির সৃষ্টি করে থাকে। রাসায়নিক গঠনের ভিত্তিতে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। আগ্নেয় শিলা যেই যেই উপাদান যেই যেই উপাদানে গঠিত রাসায়নিক ধর্ম অনুযায়ী সেগুলিকে দুই ভাগে ভাগ করা যায় আম্লিক ও ক্ষারকীয় সিলিকা হলো আম্লিক উপাদান ও ও পটাসিয়াম ম্যাগনেসিয়াম লোগো আলমুনিয়াম প্রভৃতি ক্ষারকীয় উপাদান। এই আম্লিক ও ক্ষারকীয় উপাদানের তারতম্য অনুযায়ী আগ্নেয় শিলাকে চারটি শিলাতে ভাগ করা হয়। আম্লিক শিলা ক্ষারকীয় শিলা মধ্যবর্তী শিলা এটি ক্ষারকীয় শিলা। অম্লিক শিলা যে সব আগ্নেয় শিলায় সিলিকার পরিমান পঁয়ষট্টি শতাংশ এর বেশি এবং ক্ষারকীয় অক্সাইড এর পরিমান পঁয়ত্রিশ শতাংশের কম

এই শিলা সাধারণত হালকা রং এর হয় এবং আপেক্ষিক গুরুত্ব কম হয়। গ্রানাইট এই শিলায় প্রকৃষ্ট নিদর্শন ক্ষয়প্রতিরোধী বলে বাড়ি ঘর নির্মাণে এই শিলা ব্যবহৃত হয়। ক্ষারকীয় শিলা যে সব আগ্নেয় শিলায় সিলিকার পরিমান ও ক্ষারকীয় অক্সাইডের পরিমান প্রায় সমান সমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ শতাংশের মধ্যে থাকে তাদের ক্ষারকীয় শিলা বলে এই শিলাতে এই শিলাতে ফিলো ম্যাগনেসিয়াম খনিজ প্রাধান্য বেশি থাকে। থাকায় এই শিলাকে এই শিলা গারো রং এবং অত্যান্ত ভারী হয়। জলের সংস্পর্শে এই শিলা দূত ক্ষয়প্রাপ্ত হয়। এই শিলা অত্যন্ত সুক্ষ দানা যুক্ত হয় ব্যাসল্ট এই শিলার প্রকৃত নিদর্শন। মধ্যবর্তী শিলা যে সব আগ্নেয় শিলা সিলিকার পরিমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চানন শতাংশ এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমান পঁয়তাল্লিশ শতাংশ তাকে মধ্যবর্তী আগ্নেয় শিলা বলে তাকে মধ্যবর্তী আগ্নেয় শিলা বলে। সোডিয়াম উম সোডিয়াম প্লাকিয়, প্লাকিয়

পঁয়তাল্লিশ শতাংশের কমও ক্ষারকীয় অক্সাইডের পরিমান পঞ্চান্ন শতাংশ এর বেশি তাদের অতিক্ষারকীয় শিলা বলে। গাঢ় খনিজ সমন্বয়ে এই শিলা গঠিত। এই শিলায় উপস্থিতি একেবারেই কম প্রভৃতি এই শিলার নিদর্শন আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ, রাসায়নিক গঠন অনুসারে আগ্নেয় শিলা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। গ্রথনের ভিত্তিতে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ

যেমন শিলাতে কেলাসের পরিমান কতটা রয়েছে? কেলাসে দানার মাপ কেলাস গুলির আকার ও কেলাস গুলির পারস্পরিক সম্পর্ক গ্রথনের ভিত্তিতে আগ্নেয় শিলাকে নিম্নলিখিত ভাবে ভাগ করা হয়। গ্রথন যেই শিলায় গ্রথনের প্রতিটি কেলাসকে খালি চোখে ও pocket lens এর সাহায্যে সহজেই সনাক্ত করা যায়। তাকে পলিক্রিয়েটিক গঠন বা বলে ম্যাগমা শীতলী করণের হার কম হলে কেলাস দানা স্থুল হয়। শীতলী করণ অবস্থায় ম্যাগমার সান্দ্রতা যেমন বাড়ে না তেমনই প্রতিটি খনিজের কেলাস গুলির গঠন ও বড়ো হওয়ায় সুযোগ পাই অর্থাৎ অনুকূল পরিবেশেও থ্যানিরিটিক গ্রথন সৃষ্টি হয়। উদবেধী আগ্নেয় শিলায় ব্যাথলিড, ব্যাথলিডের ম্যাগমা ভূত্বকের নীচে খুব ধীরে ধীরে ঠান্ডা হয় বলে

এর অর্থ আহ কোনো শিলায় কোনো খনিজের কেলাস অনুপস্থিত থাকলে শিলার গঠন কাঁচ জাতীয় হয়। কাঁচের মধ্যে অনু ও পরমাণু কেলাসের মতো একটি নিখুঁত পদ্ধতিতে সাজানো না থাকলেও কেলাস গঠনের শক্তি গুলি সক্রিয় থাকে বলে কাঁচে কেলাসিত হওয়ার দিকে একটি বিশেষ থাকে এই জন্য কাঁচ শিলার ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস তৈরী হয় এই প্রক্রিয়াকে কাঁচ কেলাসি ভ্রমণ বা আহ বলে। এরকম কাঁচ শিলার মধ্যে ছোটো ছোটো খনিজ কেলাসের তৈরী হলে তাকে Sensetic গ্রথন বলে এই ধরণের শিলাকে বলে। অতি উত্তপ্ত লাভা দূত শীতলীকরণ হলে লাভার মৌলগুলি সংগঠিত হলে কেলাস গঠন করতে পারে না তখন

অর্থাৎ স্থুল ও সুক্ষ উভয় প্রকার গ্রথনকেই গ্রথনের উপস্থিতি থাকে। ম্যাগমা শীতলী করণের দুটি পর্যায় এই গ্রথন সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায় ম্যাগমা ধিরে ধিরে শীতলী ভবন হলে স্থুলকনা ও পরবর্তীতে ম্যাগমা দূত শীতলী ভ্রমণে সুক্ষ কেলাস সৃষ্টি হয় ও ephanetic উভয় প্রকার শিলাতে গ্রথন দেখা যায়। প্রভৃতি উপপাতলীক শিলায়, শিলার ক্ষেত্রে গ্রথন দেখা যায় ডাইকের সঙ্গে সাধারণত শিলার গঠন জুড়ে থাকলেও ক্ষেত্র বিশেষে ক্ষেত্র বিশেষে খনিজের বড়ো দানা দেখা যায় এই দানা বিশিষ্ট্য শিলাকে বলে এর কেলাস কোনো কোনো ক্ষেত্রে

আগ্নেয় শিলা দ্বারা গঠিত, আগ্নেয় শিলার মধ্যে সর্বাধিক উল্লেখ যোগ্য হলো গ্রানাইট ও ব্যাসল্ট, গ্রানাইট গ্রানাইট পাতালিক আম্লিক শিলার প্রকৃষ্ট নিদর্শন

কণাগুলি খুব বড়ো স্পষ্ট হয়। এই শিলার কণা গুলি প্রায় সমান আকৃতির বলে একে সমকৃতি কণা বিশিষ্ট শিলাও বলে গ্রানাইট শিলা প্রধানত এই তিন এই তিন প্রকার খনিজ দ্বারা গঠিত তবে কখনো কখনো হনব্লেড লোহা প্রভৃতি খনিজ দেখা যায়। গ্রানাইট গ্রথন স্থুল প্রকৃতির হয়। তবে কখনো কখনো গ্রথন ও দেখা যায় অর্থাৎ সুক্ষ কেলাসের সঙ্গে বড়ো কেলাসের মিশ্রণ লক্ষ করা যায়। গ্রানাইট শিলা সাধারণত লাল গোলাপি ও সাদা বর্ণের হয়। গ্রানাইট শিলায় গঠিত পাহাড়ে চূড়া গুলি গোলাকার হয়। ভারতের রাজধানী মধ্যপ্রদেশ ছোটোনাগপুর মালভূমি কর্ণাটক প্রভৃতি স্থানে গ্রানাইট শিলা দেখা যায়। গ্রানাইট শিলা সৃষ্টি যে কেবল মাত্র উত্তপ্ত তরল হয় তা নয়। অনেক সময় ভূগর্ভে শিলাস্তরের মধ্যে ম্যাগমা স্রোত প্রবেশ করলে পূর্বেকার সেই শিলা স্তরে যে দিকটা উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে আসে সেই দিকটি শিলার তরল ম্যাগমার অবস্থায় না পৌঁছে কেবল মাত্র রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে গ্রানাইট শিলায় পরিণত হয়ে থাকে। পূর্বতন শিলায় এই এই ভাবে গ্রানাইট শিলায় পরিণত হওয়াকে বা বা গ্রানাইট ভবন বলে। যেমন উনুনের ভেতরের দিকে মাটির কয়লা ইত্যাদি তাতে পুড়ে গিয়ে লালচে রঙের মতো হয়ে যায় খনিজ উপাদানের গ্রথন অনুযায়ী গ্রানাইট বিভিন্ন প্রকারের হয় আহ বায়োটাইড সমৃদ্ধ বায়োটাইড গ্রানাইট সমৃদ্ধ হোনব্লেড গ্রানাইট, তুর্মালিন সমৃদ্ধ তুর্মালিন গ্রানাইট এছাড়াও বায়োলাইট গ্রানাইট গ্রানাইটও পাওয়া যায়। এদের মধ্যে বায়োটাইট গ্রানাইট বেশি দেখা যায়। এর ব্যবহার ও বেশি গ্রানাইট শিলা খুব শক্ত ও টেকসই বেশি হয়। মার্বেল পাথরের তুলনায় আবহকৃত কম হয়। সাদা লাল গোলাপি ধূসর কালো নানা বর্ণের একই প্রকারের আকার ও অকৃত বিশিষ্ট কণায় গঠিত হয়। এই সব বৈশিষ্ট্যের কারণে গ্রানাইট শিলা বিশাল অট্টালিকা নির্মাণের অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। দক্ষিণ ভারতে গ্রানাইট শিলার নির্মিত প্রাচীন মন্দির গুলি এখনো অটুট অবস্থায় রয়েছে। সড়ক নির্মাণের কাজেও গ্রানাইট ব্যবহৃত হয়। গ্রানাইট শিলায় পালিশ খুব ভালো ধরে কারণ গ্রানাইট সব চেয়ে মূল্যবান, গ্রানাইট ব্যাসল্ট ব্যাসল্ট নিঃসারী ক্ষারকীয় আগ্নেয় শিলা। উত্তপ্ত তরল ম্যাগমা অগ্নুৎপাতের ফলে বাইরে বেরিয়ে আসে ও ভুপৃষ্ঠে সঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি করে। শীতল বায়ুর সংস্পর্শে এসে দূত শীতল হয়ে, হয় বলে শিলা দূত জমাট বেঁধে সৃষ্টি হয়। এর ফলে গ্রানাইট শিলার তুলনায় এই শিলার কনা কনা ও কেলাস গুলি অত্যান্ত সুক্ষ ও মিহি হয়। গ্রথন এই কেলাস গুলি বড়ো হতে পারে না ব্যাসল্ট শিলার একটি বৈশিষ্ট হলো এর স্থম্ভাকৃতি ষড়ভুজা দারণ অতি উত্তপ্ত ব্যাসল্ট লাভা দূত শীতল করণের জন্য লাভায় মৌল গুলি সংগঠিত হতে অতি উত্তপ্ত ব্যাসল্ট লাভা দূত শীতলীকরণের জন্য লাভার মৌলগুলি সংগঠিত হতে পারে না। তখন জাতীয় গ্রথনের সৃষ্টি করে উম যা গ্লাসি ব্যাসল্ট নামে পরিচিত এটি ব্যাসল্ট নামে পরিচিত। ব্যাসল্ট অলিভিন লৌহ আকরিক প্রভৃতি খনিজ দ্বারা গঠিত। ব্যাসল্ট শিলা সাধারণত কালো বর্ণের হয়। Rail line এর সংক্রমিত গুলি ব্যাসল্ট শিলা ব্যবহার করা হয়। ব্যাসল্ট শিলা খুব কঠিন বলে সহজে ক্ষয় হয় না মহারাষ্ট্র লাভা মালভূমির অঞ্চলে কাথিয়াবার উপদ্বীপে ব্যাসল্ট শিলা দেখা যায়। এছাড়াও ডলোরাইট ডলোরাইট একটি উৎবেদী ও মধ্যবর্তী আগ্নেয় শিলা আহ গ্রানাইট ও ব্যাসল্ট এর কিছু কিছু খনিজ সমন্বয়ে গ্রানাইট ও খনিজের কিছু কিছু খনিজ সমন্বয়ে ও অভ্র এই শিলার প্রধান খনিজ উপাদান। ডলোরাইট এর গ্রথন দানা গুলো স্থুল স্যানেরাইট প্রকৃতির হয় তবে এটি কখনো কখনো সুক্ষ ও স্থুল উভয় প্রকারের গ্রথন সংমিশ্রনে গঠিত হতে পারে। নিঃসারী মহাবর্তী শিলায় প্রকৃষ্ট নিদর্শন আহ উপাদান প্ল্যাক্রিয় ও প্রায় সময় পরিমানে অভ্র দ্বারা গঠিত। এই শিলাকে সুক্ষ প্রকৃতির গ্রথন দেখা যায়। আন্দিজ পর্বতের নাম অনুসারে শিলার নাম করুন করা হয়েছে। এই ব্যাসাল্টের পর সর্বাধিক বিস্থিত লাভা দ্বারা গঠিত। মহাদেশের প্রান্ত ভাগে এই সর্বাধিক সঞ্চয় দেখা যায়। ডলোরাইট, ডলোরাইট উৎবেদী ক্ষারকীয় শিলার নিদর্শন। ক্যালসিয়াম প্রভৃতি খনিজের সমমিশ্রনে ডলোরাইট গঠিত। ডলোরাইট এ স্থুল প্রকৃতির স্যানেরাইট গ্রথন দেখা যায়। গ্রাব্ব ক্ষারকীয় পাতালিক শিলার প্রকৃষ্ট নিদর্শন। ও সামান্য পরিমান অগ্রাইট দ্বারা গ্রাব্ব গঠিত। গ্রাব্ব একটি গ্রানাইটের তুলনায় ভারী এই শিলা ভূত্বকের গভীরে অবস্থান করে ও কদাচিৎ ভুপৃষ্ঠের বাইরে এসে সমুদ্রের ভূত্বকের নিম্ন ভাগে ও প্রাচীন মহাদেশীও ভূখণ্ডে এসে এই শিলা দেখা যায়। এবং গ্রথন স্যানেরাইট প্রকৃতির হয়। বায়োলাইট, বায়োলাইট নিঃসারী আগ্নেয়শিলার অন্তর্গত বায়োলিট গ্রানাইটের মতো অর্থ ও অভ্রের সমন্বয়ে লাভা স্রোত গ্যাসিও বুদবুদ পূর্ন হয়। পীরিটোটাইট, পীরিটোটাইট এটি ক্ষারকীয় উৎবেদী শিলা এই শিলা প্রচুর পরিমানে অলিভিন ও পাইরোক্সিন দ্বারা গঠিত পেরিডোটাইট কোনো থাকে না। ভুপৃষ্ঠের নিচে থাকে বলে এই শিলার গ্রথন স্থুল স্যানেরেটিক প্রকৃতিতে হয়। মধ্যে এই শিলা গঠিত ও ফিওলাইট সঞ্চয়ে এই শিলা দেখা যায় পিউমিস পিউমিস নিঃসারী আম্লিক শিলা

স্ক্রোড়িয়া নিঃসারী আগ্নেয় শিলা ব্যাসল্ট জাতীয় শিলা ঠান্ডা হওয়ার সময় কিছু পরিমান গ্যাস শিলার মধ্যে অবোধ্য হয়ে গর্তের সৃষ্টি হয় এইভাবে শিলার গঠিত হয়। আগ্নেয় শিলার বন্ঠন আগ্নেয় শিলা পৃথিবীর আহ ভূমি রূপে আগ্নেয় শিলার প্রাধান্য থাকবে তা বলা বাহুল্য। আবার পৃথিবীদেশ ও মহাসাগর প্রথম বর্কের ভূমিরূপ দেখা যাচ্ছে পৃথিবীর মহাদেশ প্রধানত হালকা গ্রানাইট ও ব্যাসল্ট দ্বারাই পৃথিবীর অধিকাংশ স্থান গঠিত। পৃথিবী বিভিন্ন লাভা সমভূমি লাভা মালভূমি আগ্নেয়দ্বীপ হওয়ায় আহ iceland প্রভৃতি কম সিলিকা সমৃদ্ধ ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। গভীর সমুদ্রখাতের পাশে মহাদেশের প্রান্তের দিকে আগ্নেয়গিরি গুলি মধ্যবর্তী সিলিকা যুক্ত শিলা দ্বারা গঠিত অর্থাৎ

দূরে সরে যায় তখন সমুদ্র তল সৃষ্টি হয় এবং গুরু মন্ডল থেকে আংশিক ভাবে গলিত ব্যাসল্ট ম্যাগমা বেরিয়ে আসে। আবার গুরু মন্ডলের সম্ভাব্য গ্রানাইট প্রকৃতি পেইরোটাইট বলে অনুমান করা হয় বর্তমানে পেইরোটাইট এর একটি বিশেষ ধরণ উচ্চ তাপের মধ্যে আংশিক গলন দেখে দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জানা সম্ভব হয়েছে ব্যাসল্ট শিলায় অনুরূপ গঠন যুক্ত পদার্থ সৃষ্টি হয়েছে। আহ করছে অর্থাৎ অপসারি পারসীমানা বরাবর ব্যাসল্ট শিলা উঠে এসে মহাসাগরে ভূত্বক গঠন করে। অভিসারী পাতসীমানা বরাবর ভারী মহাসাগরীয় পাত

পরিমানে গুরুমণ্ডলের স্থানান্তরি হয়। এইভাবে ব্যাসাল্ট ও সামুদ্রিক অবক্ষেপের গোলনে জাতীয় শিলা গঠন করে এই জন্য গভীর সমুদ্রখাতের পাশে শিলা গঠিত আগ্নেয় গিরি দেখা যায় উৎবেদী আগ্নেয় আগ্নেয় ভূমিরূপ, ভূমিরূপ ব্যাথলিট গ্রানাইট শিলা গঠিত। পাললিক শিলা উত্তাপ বৃষ্টিপাত ও উদ্ভিত জীবজন্তু দ্বারা ভূপৃষ্ঠের সব সময় ক্ষয়প্রাপ্ত হয় এবং হয়। এছাড়াও কাঁকর বালি কাঁদা প্রভৃতি সুক্ষ পদার্থে পরিণত হয় এই সব সুক্ষ পদার্থ নদী সমুদ্র বায়ু প্রবাহ হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্রের বা হ্রদ এ বা অন্তত উম পলি রূপে সঞ্চিত হয়। এইভাবে হাজার হাজার বছর ধরে পলির পর পলির স্তর পরতে থাকে। কালক্রমে নীচের পলির স্তর গুলি ওপরের পলিস্তর ও সমুদ্রের শিলা জলরাশির চাপে ও ভূগর্ভের তাপে জমাট বেঁধে শিলায় পরিণত হয়। পলি থেকে সৃষ্ট বলে এইরূপ শিলাকে পাললিক শিলা বলা হয়। এছাড়াও আহ এছাড়াও

আহ থাকতেও পারে কাজেই পাললিক শিলা ও স্তরীভূত শিলার সমর্থক নয় আহ স্তরীভূত শিলা পাললিক শিলা এক অংশ বিশেষ। পাললিক শিলার উৎপত্তি পাললিক শিলা ভূপ্রাকৃতিক আহ ইতিহাসের দীর্ঘ সময় ধরে পলি জমে সৃষ্টি হয়। পলি জমার প্রকৃয়ার চারটি বিশেষ পদ্ধতি হয় এই পদ্ধতি গুলি হলো। পললের উৎপত্তি থেকে আমরা ভ্রমণ প্রস্তুতি করণ আহ এই পদার্থ গুলি বিবরণ লিখে দেওয়া হলো পাললিক উৎপত্তি আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে পাললিক শিলা স্তর কেলাস গত চাপ মুক্তি ও ও তাপের কারণে আহ যান্ত্রিক ভাবে বিচন্নিকৃত হয় ফলে নরম হালকা ঝুরঝুরে শিলা স্তর গঠন করে। এই ধরনের সঞ্চয়কে বলে আহ এই ধরণের সঞ্চয়কে বলে স্থলভাগের এই সঞ্চয় যখন নদী হ্রদ সমুদ্র ইত্যাদি জলাশয় সঞ্চিত হয় তখন তাকে সংজ্ঞা পাললিক শিলা বলে। নুড়ি বালি কাদা অবকৃত ও ক্ষয়ীভবন হয়ে সংজ্ঞা পাললিক শিলার সৃষ্টি করে আবার বিভিন্ন রাসায়নিক দিক গত প্রক্রিয়া ও শিলা দূত, দূত আহ দ্রবিভুর্ত বিচ্ছন্ন হয়ে সঞ্চালয়ের সৃষ্টি করে জারণ অজ্ঞাযোজন, জলযোজন আদ্যবিশ্লেষণ প্রভৃতি রাসায়নিক শিলা বা প্রক্রিয়া শিলা দ্রবীভূত জমা হয় এছাড়া আহ শামুক প্রবাল ইত্যাদি জীব দেহাংশ দীর্ঘদিন ধরে জমা হয়ে জৈব রাসায়নিক শিলার সৃষ্টি হয়। এই ধরণের অসংঘাত পাললিক দুভাগে সম্পূর্ণ হয়। এভাবে তার মধ্যে উদ্ভিত ও প্রাণী জৈব রাসায়নিক ক্রিয়ায় ক্রিয়ার ফলে এই প্রকার সৃষ্টি হয় যেমন উদ্ভিত জলযো সংশিলিষ্ট জলের অনত্ম কমিয়ে দিয়ে দ্রুবিভূত ক্যালসিয়াম কার্বনের থিতিয়ে পরে। জল দ্রবীভূত হলেও দ্রবীভূত পদার্থ গুলি নিচে থিতিয়ে পরে যেমন লবনাক্ত হ্রদের জল বাষ্পিভূত হওয়ার ফলে হ্রদটির তলদেশে সোডিয়াম কার্বনের সোডিয়াম সালফেড প্রভৃতি সঞ্চিত হয়। সমুদ্রে বাষ্পভবনের ফলে সমুদ্র তলদেশে সোডিয়াম ক্লোরাইড এবং প্রভৃতি সঞ্চিত হয়। থিতানা করণ যে পদটিতে আবহকৃত বস্তু কণা জলভাগে দীর্ঘদিন ধরে নিমজ্জিত হয় তাকে থিতানো করন বলা হয়। থিতানো করণের সঙ্গে পরিবহন ও সঞ্চয় এই পদ্ধতিগুলি যুক্ত। আহ পরিবহন জলভাগের মধ্যে যে পাললিক শিলার সৃষ্টি হয় সেগুলি দীর্ঘকাল ধরে নদী প্রবাহ হিমবাহ ভৌমজল ও সমুদ্র তরঙ্গ প্রভৃতি পরিবহন মাধ্যম দ্বারা বাহিত হয়। স্থল ভাগের বৃহৎ নুড়িকণা বালি ও পলি মূলত যদি দ্বারা বাহিত হয়। আবার লবন চুনা পাথরের মতো উপাদান গুলি দহির্ভূত অবস্থায় জলভাগে জমা হয় আবার বিশেষ জলবায়ু অঞ্চল বায়ু দ্বারা ও সুক্ষ বালিকা কণার সঞ্চয় হয়। সঞ্চরণ পরিবহন জাত পদার্থ গুলি যখন অনুকূল রাসায়নিক ও জৈবিক পরিবেশ বা পরিবেশ পায় সেখানে সঞ্চয় ঘটে যেখানে এই অনুকূল পরিবেশ থাকে তাকে পাললিক পরিবেশ বা সঞ্চরণ পরিবেশ বলা হয়। পাললিক পরিবেশ তিন পাললিক পরিবেশে তিনটি আদর্শ অবস্থা রয়েছে। সামুদ্রিক মহাদেশীও ও স্থল। অগভীর জলভাগ অগভীর জলভাগ মধ্যম গভীর জলভাগ ও সু গভীর জলভাগ অঞ্চল সামুদ্রিক পরিবেশ তৈরী করে। বদ্বীপ উপহ্রদ সৈকত প্রবল প্রাচীর ইত্যাদির সন্ধিস্থলে পরিবেশ তৈরী করে।

মহাদেশ গুলির অভ্যন্তরে নদী বায়ু হিমবাহ প্রভৃতি দেখা যায়। হৃদ্য প্লাবন ভূমি এলাকায় সমভূমিতে দৃঢ় সংজ্ঞবদ্ধতার মাধ্যমে পাললিক শিলার উদ্ভব হয়। সৈকত ভূমি অগভীর উপকূল ও মহীসোপান, মহীসোপানে সৃষ্টি পরিবেশ, পরিবেশ পৃথিবীর সমস্ত পলি সঞ্চয় এলাকায় মধ্য গুরুত্বপূর্ণ হলো এই এলাকা এই পরিবেশকে কতগুলি উপাদানের সমন্বয়ে গঠিত হয় যেমন নদী মোহনায় সঞ্চয়, নদী নদী নদী ব্যাহৃত অধিকাংশ পলি মোহনা অঞ্চলে সঞ্চয় করে। বিশেষত সমুদ্রে লবনাক্ত জলের সংস্পর্শে এসে নদীবাহিত ভাসমান পলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে। বড়ো পলিদানের সৃষ্ট করে ও মোহনা অঞ্চলে থিতিয়ে যায়। বদ্বীপ সঞ্চয় নিম্নগতিতে নদী যেখানে হ্রদ বা সমুদ্রে মিলিত হয় সেখানে ব্যাপক সঞ্চয় ঘটে বদ্বীপ থেকে যতই সমুদ্রের গভীরে যাওয়া যায় ততই বড়ো দানা সুক্ষ দানার সঞ্চয় ঘটে। মহীসোপানের সঞ্চয়। মহীসোপানের ঢাল মৃদু বলে নদী খাতের নদী বাহিত সুক্ষ ব্যাপক পরিমানে সঞ্চিত হয়। মহাদেশ থেকে চার পাঁচ কিমি দূর পর্যন্ত পলয়ের সঞ্চয় ঘটে। তবে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে চোদ্দ কিমি পর্যন্ত পললের সঞ্চয় ঘটে। মহীঢালের সঞ্চয় মহীসোপানের তুলনায় মহীঢাল বেশি বলে পলি সঞ্চয় কম হয় তবে মহীঢালের পাদদেশে বিশালাকার সামুদ্রিক পলল ব্যাঞ্জনীর সৃষ্টি হয়। গঙ্গা ব্রহ্মপুত্র মোহনা দিয়ে আশা অন্তরসাগরীয় খাদ উম বরাবর মহীঢাল বেয়ে পাদদেশে পলল ব্যঞ্জন আকারে সঞ্চিত হয়।

আহ আচ্ছা। ওটা তো খুব মানি Recently আর কি বেরিয়েছে। তোমার দেখা হয়ে গেছে ওটা? হম তাই দেখছিলাম। আর কত কি জানতে পাড়লাম গো সুভাষ চন্দ্র বসুর কি প্রভাব ছিল আমাদের এখানে। স্বাধীনতার জন্য কিরকম লড়েছিলেন। প্রচুর জিনিস রয়েছে। আহ আচ্ছা আচ্ছা বেশ ভালো করেছ। তোমার কাছ থেকে তাহলে অনেক কিছু জানা যাবে। আমিও ভাবছি দেখবো।

প্রভাবটা ঠিক কেমন আর কি? ওখানে ঠিক কেমন ভাবে দেখিয়েছে? আহ একটু বল আমাকে। ওখানে তো পুরো জন্ম থেকে শুরু করেছে বিভিন্ন ভাবে দেখিয়েছে যে, উনি আহ বসু মানি সুভাষ চন্দ্র বসুর প্রভাব কি ছিল? উনি কিভাবে মারা যান? তারপর আহ উনার সুভাষ চন্দ্র বসুর নাম কিভাবে নেতাজী আহ কেন রাখা হলো?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 আহ উনার বাবার নামতো জানকীনাথ। উনার বাবার নাম জানকীনাথ ছিল এটা আমি জানি। তারপর বনিতো একজন আইনজীবি ও ছিলেন ঐ জানকীনাথ। এবং উনিতো কায়েস্ত পরিবারেব ছিলেন। সেটা আর কি বেশি আমি মানি পড়েছিলাম যখন তখন পড়েছিলাম যে, কায়েস্ত পরিবারের ছিল। এবং চৌদ্দ সন্তানের পরিবারে তিনি ছিলেন নবম। মানি ভাবো তারা কত ভাই বোন ছিল আর কি? হ্যাঁ এইটাতো গেলো পরিবার নিয়ে। তারপর উনার জীবনে অনেক ভূমিকা ও ভালোভাবে পুঁটিকে তুলেছে।